এখানে আমরা নিজেদেরকে আরামদায়ক বলে অনুভব করি।

অঅ- চারটে পা রয়েছে এবং এগুলো দেখতে খুবই সুন্দর হয়।

দেখতে পাচ্ছি। আমরা শপিং মল -এ অনেকেই যাই নানান জিনিস কিনতে।

এটি একটি বুক স্টোর যেখানে আমরা নানান ধরণের --

এটা কোভিড -এর না কিসের টিকা আমি ঠিক জানি না বাট --